মানুষ জোরে খুবি।

যতদূর এটি একটি মেলা কিংবা কোন অনুষ্ঠানের ছবি যেখানে অনেক লোকজন ভিড় করে দাঁড়ানো আছে

পিছনের ওয়ালের রংটি হালকা কমলা । পিছনে কালো আর কমলা রং এর কিছু বেলুন লাগানো আছে।

পাশে একটি মোটরবাইক দাঁড়ানো আছে। ইটের রাস্তা দিয়ে বাইরে কালো রংয়ের একটি গেট দেখা যাচ্ছে।

পুকুরের চারিধার দিয়ে সবুজ গাছপালা আছে ওপরে আকাশ দেখা যাচ্ছে।